খুব বড় রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্ট -এর উপরে নীল রঙের টিনের চালা সামনে একটি মহিলা হেঁটে যাচ্ছেন এবং অনেকগুলি এখানে টেবিল এবং চেয়ার লাগানো আছে কাল লাল রংয়ের চেয়ার দেখতে পাচ্ছি এবং টেবিল -গুলি পাতা আছে এখানে ।

দুটি লোক তার পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে এবং কয়েকটি উ ইয়ের খাড়া করা আছে। উমম কয়েকটি এখন বাঁশ খাড়া করা আছে এবং সূর্যটি খুব দূর থেকে দেখা যাচ্ছে চারিদিকে গাছ পালা ভর্তি।

একটি লাল রঙের বড়ো ট্যাঙ্ক দেখতে পাচ্ছে মনে হচ্ছে ভিতরে জল আছে ট্যাঙ্ক টি গোল মত এবং খুব বড়ো এবং অনেক ইলেকট্রিক্যাল লাইন এর তার চলে গেছে।

একটি ক্লক স্ট্যাচু দেখতে পাচ্ছি। যেখানে ঘড়ি লাগানো আছে এবং তার উপর দিয়ে অনেক রকমের রাইস লেম্প লাল রং এর এদিক ওদিক ছড়ানো আছে।

কয়েকটা পাশাপাশি ফল দোকান দেখতে পাচ্ছি যার সামনে অনেক ঝুড়ি রাখা ঝুড়িতে নানা রকমের ফল আর একজন লোক দাঁড়িয়ে ফল কিনছে এবং একজন লোক বসে আছে ফল দোকানের ভিতরে--